ও না না তা ভালো করেছিস একটু দেখিস তোরাই। হম কারণ দেখ এখন আমাদের বাড়ি যেহেতু ছোটো আর আমরা জানিস তো অনেকজন থাকি সে জন্য অসুবিধা হয় তাই তোদের বাড়িটা এখন ফাঁকা রয়েছে তো তোরা এখন আসিস না সেই জন্য তোদের বাড়িতেই ধর আমি এখন থাকি। না না না ভালোই করিস ঠিক আছে। আর সেরকম কোনো কিছু দরকার হলে আমাকে বলে দিস আমি ওই আহ ওকে দিয়ে পাঠিয়ে দেবো বা হয় তো তোকে আমি sent করে দেবো আর কিছু উম ব্যাপারটা।

হম সেরকম যদি সমস্যা হয় তো অবশ্যই আমি জানাবো। উম আর আমি জানি তুই জানালে তুই অবশ্যই সাহায্য করবি। হম হম হম আরে ব্যাপারটা দেখ তুই তো আছিস তবেই তো আমার গ্রামের বাড়িটা ওখানে আছে না হলে তো ধর এতো দিনে কি হতো না হতো মানে কোনো ঠিক ঠিকানাই ছিল না। না এ এদিকে এটা সুবিধা যে তুই যদি কিছু রেখে যাস গ্রামে তাহলে তোর আহ সেটা ধর ভালো ভাবেই থাকবে এই guarantee দিতে পারি।

তারপর তুই বলছিস যে তুইও আছিস তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকলো না। হম আহ একটা খবর শুনেছিস? না আমি তো ধর এখন গ্রামে ধর ওই দিকে ধর মানে কি বলবো কারোর সঙ্গে তো তেমন ভাবে যোগাযোগ নেই। তো তোকেই তো মাঝে মধ্যে ধর phone করি তা ছাড়া তো ধর তেমন কারো সঙ্গে মানে যোগাযোগ নেই। হ্যাঁ তো

খবরটা আহ সে রকম বলতে গেলে আমাদের গ্রামের যে প্রধান ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো প্রধান আজ দু দিন হলো মারা গেছে। এ বাবা কি কেন কি করে মারা গেলো? কি করে মারা গেলো বলতে গেলে ধর আহ ওর একটা অসুখ হয়েছিল। নিয়ে অসুখ হওয়ার পর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ছিল। ওকে admit করার পর দু দিন পর আহ জানা গেলো যে ও মারা গেছে। ওহ তো তারপর মানে ওর মানে বাড়ির বাড়ির লোক গুলোর কি অবস্থা? দেখ বাড়ির লোক তো সব ভেঙে পড়েছে কারণ ওদের বাড়ির প্রধান বলতে গেলে তো আহ ও ওই একটা ছিল যে বাড়িটাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু এখন তো আর সে রকম কেউ নেই। হম সেটাই তো ওর বাড়িতে কে কে আছে রে? ওর বাড়িতে বলতে গেলে আহ দেখ ওর একটা ছোটো ভাই ছিল আহ ভাইটা তোর দু তিন বছর হয়ে গেলো মারা গিয়েছিলো। আহ কিন্তু এখন ওর বাড়িতে

ওহ আর ওর মেয়ে বা কেউ ছেলে কিছু নেই? না না এখনো মেয়ে বা ছেলে ওর কেউ নেই। ওহ

হ্যাঁ সেটাই তো এতো বয়স হয়ে গেছে

বিয়ে তো বিয়ে তো করেনি না। তো বউটা কথা থেকে এলো?

বউ না রে ওটা বউ বউ না ওটা বোন বললাম বোন sister

হম শুনতে ভুলই করেছিস। হম হম তো তাহলে ওদের কি হবে মানে ওদের তো ধর আর কোনো মানে একটা যেমন বাড়িতে একটা ছেলে থাকে যে বাড়িটাকে সামলায় তো ওদের বাড়িতে তাহলে আর তো কোনো ছেলে নেই হ্যাঁ সেই জন্যই তো বেশি ভেঙে পড়েছে না। আহ দেখ চালাবার মতো ওর বোনটাই আছে কারণ বোনটা একটু ধর educated ও ভালো পড়াশোনা করে তো যদি পারে তো ওই, ওই চালাবে। হম তো বোনটার কি বিয়ে হয়েছে না হয়নি? না আহ বোনটার এখনো বিয়ে হয়নি। তবে দেখা শোনা চলছিল। ওহ তো আহ দেখ আহ দেখা শোনা তো করতে হবে আর গ্রাম থেকে কিছু যদি অসুবিধা হয় তো কিছু ব্যবস্থা করে দিস। আর যদি কিছু আর তার থেকেও বেশি কিছু হলে আমাদেরকে বলিস কারণ ধর

দরকার এরকম সমস্যায় তো সবাই দেয়।

গ্রামের মানুষদের অনেক উপকার করেছে। এবার যদি ওর বিপদে যদি কেউ উপকার না করে তাহলে ওকে মানে গ্রামের প্রধান মানে কি বলবো ওর তো একটা আত্মাটা কষ্ট পাবে না।

হম হম হম তারপর দেখ আমাদের খেলা ধুলার জন্য অনেক কিছু করে গেছে ঠিক আছে তো আমি ভাবছিলাম যে হয় তো ও বেঁচে আছে এখনো তো আহ তাহলে আমি এই যে next বার যাবো তো গিয়ে পরে ওকে বলবো যে আমাদের খেলা ধুলা মাঠের ব্যাপারে কিছু মানে উন্নত করতে তো তুই যা খবরটা শোনালি এতে তো মানে মনটা খারাপ হয়ে গেলো। গ্রামের আমাদের গ্রামের সবাই এরই মন খারাপ ও মারা যাওয়াতে। কিন্তু জানিস তো ও একটা তুই ground এ কথা বলি ground এ কিন্তু ও একটা ভালো কাজ গিয়েছে। কি করেছে? উম দেখ আমাদের ground এ আহ বার football খেলার বার একটাও ছিল না। ground টাও সে রকম ভালো ছিল না। কিন্তু ওর উম ওটাকে মানে লোক লাগিয়ে ঠিক করিয়েছে তার পরে বার দিয়েছে। হম না না না আরে obviously মানে উম প্রধান তো মানে অসম্ভব ভালো ছিল বলে তো ধর আজকে ধর ওর শেষ দিনে ধর ওর কোনো কষ্ট হয়নি মনে হয় আমার ঠিক আছে? হম মানে আহ সব থেকে বেশি কষ্ট আমাদের যে আহ ছেলে গুলো football খেলতো না ওদেরই, ওদেরই হয়েছে। হম সেটাই মানে কি বলতো মানে আমাদেরকে এতো support করতে এবার new যে প্রধান হবে সে কেমন হবে? বা এখনকার লোক হবে তো এখন কার লোকরা যে সব সময় ভালো হবে

হ্যাঁ আমাদের আহ কি জানিস তো গ্রামের লোক আহ যে উপ উপপ্রধান হয় না তো গ্রামের লোক আগে থেকেই ঠিক করে রেখেছিলো যে উপপ্রধানকেই প্রধান করবে তো ভাবছি যে যদি করে তো ভালোই হয় কারণ উপপ্রধানটাও আমাদের ধর ভালো। ও খারাপ না। ও তাহলে তো ধর আহ ভালোই হবে তাহলে আর কোনো মানে অসুবিধাও হবে না আমাদের। যদি গ্রামে যদি উন্নতি ও যদি ভালো করতে পারে তো ভালো এবার মানে উন্নতি বলতে গেলে দেখ নিজের কাছে কারণ যদি ও চায় যে না আমি করবো তাহলে করতে পারবে আর যদি না করবো না তাহলে করতে পারবে না। হম আর গ্রামের ওই আহ ground এর পাশে যে আহ গাছ পালা গুলো ছিল ওগুলো এখনো আছে না কি অবস্থা? উম গাছ দেখ আহ ছোটো ছিল কিন্তু এখন বড়ো হয়ে গেছে তবু আছে কারণ দেখ আহ ground এর আশেপাশে বলতে গেলে যে গোল করে উম ঘিরে রেখেছিলো সেইগুলো দিয়েছে। এখন দেখতেই ভালো লাগছে।

না না ওটা আহ এখনো হয়নি কারণ আহ যে ওটা এ প্রধান করছিলো কিন্তু করতে করতে তো চলে গেলো এখন বন্ধ হয়ে গেলো। তো গ্রামের লোক ভাবছে কি জানিস তো যে

হম বাড়ির লোক তো আহ দেখবেই আর এমনিতেও উম তোর আমাদের একজন যে ছিল না যে সরকার থেকে সব কিছু কাজ করতো

ও তো আহ ওদের বোনের মার ওর সব দায়িত্ব তো ওরা ও ও নিয়ে নিয়েছে। বলছে যত দিন ওর বোনটা কিছু না করতে পারছে তত দিন দায়িত্ব ও নিলো। না না তাহলে তো ধর খুব ভালো হয় কারণ একটা আহ মানে বেকার ঘরকে ধর অত বড়ো একটা সাহায্য দেওয়া মানে মুখের কথা না ঠিক আছে। মানে সবাই সে দায়িত্ব নিতে পারে না। ঠিক আছে সে দিন থেকে ও যদি বলেছে যে না ও দিতে পারবে তার মানে ধর ওর মানে সাহস আছে plus আহ মন ও আছে অতটা ভালো না হলে সত্যি তো ধর, তুই বল কেউ তো কেউ কি দিতে পারবে ওমনি করে? হ্যাঁ এটা তো দিতে পারবে না আমিও জানি এবার যদি আহ ওর, ওর আছে সামর্থ আছে বলে তো ও বলেছে যে না আমি দিতে পারবো। হম হম হম সেটাই সেটাই সবাই এটা ধর অনেকে কি বলতো সামর্থ থাকলেও ধর মন থেকে যে না আমি কেন দিতে যাবো অন্য কারোর জন্য? তো যাই হোক ওর সামর্থ আছে মনটাও আছে দুটোই আছে

তুই গ্রামে, গ্রামে থাকতে মানে থেকেও বুঝতে পারিসনি নাকি এখনো গ্রামের মানুষের মন? হ্যাঁ না না তাই উম হয় হম গ্রামের এই দিক থেকে গ্রাম একদম ভালো কারণ দেখ গ্রামের এখানটা যাদের উম কেউ ছোটো, ছোটো ভাবে না কারণ সবাই এক এই কথাটাই ভাবে। হম হম হম but এটা দেখ আমি দেখ গ্রামে ছিলাম এতদিন এটা আমার মানে মনে হয়েছে মানে আমাকে একা মনে হয়নি বা আমাকে কিছু মনে হয়নি। but এই যে এখন শহরে এসেছি না এখন আমাকে ভালো লাগছে না কারণ ধর

কারণ কাজ না করলে ধর গ্রামে গিয়ে ধর মানে কি করবো বল আহ যত যা জমি ছিল সব তো ধর মানে আহ সব বিক্রি করে দিয়েছি। তো গ্রামের ধর ভালোর জন্য তারপরে ধর।

অসুবিধা তো হবেই তুই যেমন তুই যেমন একাকিত্ব মনে করছিস তেমন আমরাও এখানে খুব miss করছি জানিস তো। মানে উম এখন এক সময় কি হতো তখন এক সঙ্গে সবাই মিলে মাছ ধরতে যেতাম খেলতে যেতাম কিন্তু এখন আর সেটা তো হয় না। উম দেখি আমার একটা target আছে যে গ্রামে গিয়ে একটা মানে ব্যবসা খোলার তাহলে আমি যদি ব্যবসাটা খুলি তাহলে তোদেরকে দায়িত্ব দিয়ে দেব তোরা একটু দেখতে পারবি তো? গ্রামে ব্যবসা করবি? কিসের ব্যবসা করবি তুই? মানে যে কোনো কিছুরই মানে যেগুলো ধর গ্রামে নেই এখনো অবধি যে সে জিনিসটা আসেনি হ্যাঁ সেই জিনিসটা যদি ধর গ্রামে আমার মানে টাকা invest করতে পারি। হ্যাঁ সেই জিনিসটা যদি আমি নিয়ে আসি কোনো জিনিস তাহলে সেই জিনিসটার জন্য আর তাহলে কাউকে বাজার যেতে হবে না বা ধর অন্য কোনো জায়গায় যেতে হবে না। উম তা হবে। দেখ গ্রামে এখন অবধি এই কথা কেউ ভাবেনি যে গ্রামে business করবো। কারণ এখনো অবধি গ্রাম থেকে যারাই business করতে গেছে তারা শহরে চলে গেছে। হ্যাঁ but আমি চাইছি যে যাতে গ্রামটা আমাদের গ্রামটা উন্নত হয় তার জন্য আমি চাইছি যে গ্রামে business টা খুলবো, তাহলে কি বলতো গ্রামের মানুষ অতটা কষ্ট করে রামপুরহাট যাচ্ছে আহ সব জিনিস কিনতে। তো অত দূর তাহলে যেতে হবে না তাদেরকে তারা তাহলে হাতের কাছে সব কিছু পেয়ে যাবে। হম তাও হবে একমাত্র এ এ কথাটা তুই যে এ কথাটা ভাবলি কারণ গ্রামের ধর আহ এ কথাটা কেউ এখন অবধি মাথায় আনেনি কারণ ধর বললাম যে যারা এ সব ভেবেছে তারাই শহর চলে গেছে। যে এখানে আর বিক্রি করে কি হবে এই কথাটা ভেবে। হম but একটা জিনিস কি বলতো মানে সবাই ভাবছে যে গ্রামে বিক্রি করবো ব্যবসা হবে না কিছু হবে না। but এটা কিন্তু ভুল গ্রামের বিক্রি করলে ব্যবসাটা বেশি হবে কারণ ধর গ্রামের মানুষরা অতটা কষ্ট করে যাচ্ছে শুধু শুধু আহ কেউ কোনো ব্যবসায় যদি টাকার দিক থেকে দেখে যে শুধু টাকা টাকা লাভ করবো। তাহলে কিন্তু এটা ভুল যেমন আমার ব্যবসাটা কি দেখ আমি ব্যবসা করবো যে যাতে মানে টাকা তো ধর লাভ হবেই ঠিক আছে তা ছাড়াও ধর মানুষেরও উপকার হবে না ব্যাপারটাতে। হম সেটা তো হবে মানুষের তো উপকার হবে একটু যদি আহ গ্রামে যদি একটা business খুলিস আহ ভালো দেখে তাহলে তো গ্রামের লোকেরই বেশি সুবিধা হবে। কারণ যেহেতু ওরা রামপুরহাট যেখানে যাচ্ছিলো সেখানে ওরা গ্রামে পেয়ে যাচ্ছে। অত আর কষ্ট করে যেতে হচ্ছে না। হ্যাঁ এবার same দামেই যদি ধর রামপুরহাটে যেটা পাচ্ছিলো সেটা same দামে যদি ধর আমি গ্রামে বিক্রি করি তাহলে তো ধর ওদের তেমন মানে extra পয়সা যেটা লাগছিলো যাওয়া আসা বল বা ওখানে ধর যাওয়ার তো ধর অনেক দূর। তো ধর যেতে আসতে অসুবিধা হচ্ছিলো। তারপর ধর কিসে যাবে এটা একটা ব্যাপার। রাত হয়ে গেলে পাবো কি পাবো না? হ্যাঁ সেটা একটা ব্যাপার ছিল তো সেগুলো সব দূর হয়ে যাবে তাই না?

তারপর ধর আমি যেহেতু আমি যেহেতু থাকতে পারবো না সেহেতু আমার বদলে আমি ওখানে কোনো গ্রামে ধর তোকে বা ধর আরো কোনো দুটো তিনটে ছেলেকে রাখতে পারবো সেই দোকান গুলোতে তাহলে কি বলতো দুটো তিনটে ছেলে গ্রামের দোকানে মানে কাজও পেয়ে যাবে। মানে সব দিক থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে। হম তাও বটে আচ্ছা আহ তুই তুই যখন ভেবেছিস তখন উম কর আচ্ছা কবে, কবে এ কবে শুরু করবি না মানে আমি ভাবছি যে এই এই যে এই বছরটা যে পার হয়ে গেলেই তাহলে আমি next আহ year এ মানে ওই মানে এটা তোদের তাহলে একবার আমি গ্রামে যখন যাবো মানে আমাকে তোকে ধর গিয়ে আগে জায়গাগুলো সব দেখে আসতে হবে না। তারপর ধর জায়গা কেনার ব্যাপার আছে তারপর দোকান করার ব্যাপার আছে মানে সব দিকটাই আগে দেখে শুনে আসতে হবে সেই অনুযায়ী একটা huge amount এর ব্যাপার আছে। সেটাও ধর আমাদেরকে লাগবে।

তো সব কিছু দেখেই আমি একবার গিয়ে গ্রামটা দেখে আসবো দেখে আসার পর তারপর আমি সব decision নেবো হম দেখ আমি আমি তো বলবো তুই যা দেখে গিয়েছিলিস তার থেকে তার থেকে অনেকটা অনেকটা ভালো পাবি তুই এসে তুই আয় সবই বুঝতে পারবি। তাছাড়া বললে এরকম বললে তুই বুঝতে পারবি না।

হম সেটাই এবার তুই আসবো তো তুই তো আসবো বলছিস। তাহলে ভালো ভাবে বুঝতে পারবি। হম আর তোদের ওই পাশে যে মাছ চাষটা করতো ওটা কি এখনো করছে? উম দেখ মাছ চাষ তো করতে হয় এখনো করে কিন্তু

হম কেন মাছ তো তোরা আরো বন্ধু গুলো মিলে আসিস ওগুলো মিলে যেতে পারিস। হ্যাঁ যেতে পারি কিন্তু তোর মতো তো আর মাছ আহ মানে মাছ ধরার technique তো আর কেউ জানেনা না।

হম তা হলেও আমি দেখেছি মানে আহ তুই উম ঠিক ঠাক মানে গেলে ঠিক মাছ পাবিই একটা সেটা না সেটা না just, just আমার, আমার মানে কি বলবো আমি একটু ওই আর কি তোদের সঙ্গেই তো ধর চলতাম সেহেতু তোরাই সব শিখিয়েছিস সব তোদেরই মানে এমনিতেও ছাড় তুই তুই এলে তখন আবার মাছ ধরতে আসবো এক সঙ্গে ধরবো না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই একই আর কি তা ছাড়া কি বল মানে আমি যখন যাবো তখন কিন্তু আমি কিন্তু সব কিছু ready চাই। মাছের ছিপ থেকে বল বা others যা কিছু বল সব কিছু কিন্তু আমি ready চাই হম আমার সব কিছু ready করা আছে। হম নিয়ে তাহলে ওই একদম মানে গিয়ে, গিয়ে মাছ ধরতে লেগে যাবো। আর আহ তোদের ওই নতুন পুকুরটা কি ভালো আছে? না ওটা যার পুকুর ছিল সে বিক্রি করে দিয়েছে? না ওই পুকুরটা এখন মানে বন্ধ করে দিয়েছে বুজিয়ে দিয়েছে। মানে যা একটা মানে নতুন ঘর তৈরী করছে ওইটাতে। কিসের building তৈরী করছে অত সুন্দর একটা পুকুরটাকে, বলতো ওই পুকুরে আগে কত মাছ হত আমরা সেই এই আহ কি করতাম কি বলে আমরা সেই ওখানে মাছ ধরতে গিয়েছিলাম একবার নিয়ে সেই ওই লোকটা আমাদেরকে কত তেড়ে ছিল মনে আছে?

হম মনে আছে ওই ওই ওই তারা কি ভুলতে পারি। মানে যা ওই যা ছুটে ছিলাম ও বিশাল ব্যাপার। হম হম হম সেটাই মানে কতটা বলতো মানে আমাদেরকে দৌঁড়েছিলো বলতো। হম কিন্তু এখন আর পুকুরটা নেই পুকুরটা এখন বন্ধ করে আহ নতুন building বানাচ্ছে। ওহ এবার কি করবি বল মানে যার পুকুর ছিল সে কি বিক্রি করে দিয়েছে না সেই কোনো আহ building বানাচ্ছে? না না ওটা বিক্রি করে দিয়েছে নিয়ে জায়গাটা কিনে অন্য কেউ করছে। ও তো কাকে বিক্রি করছে কিছু কি জানিস? না সেরকম তো আমার জানা নেই তাহলে জানতে হবে। জেনে না হয় তোকে জানাবো। হম তাহলে একটু জানাস তো আর মানে কিসের building তৈরী হচ্ছে এমনি school, college না কোনো মানে factory বা কিছু। আমি যত দূর শুনলাম যে ওইটা নাকি কোনো দোকান হবে মানে এই ধর কাপড় এরকম কিছু একটা দোকান হবে। তা একটা কাপড়ের দোকানের জন্য অত সুন্দর একটা ব্যবসা বা মানে মাছ ও তো ধর মাছের ব্যবসাই করতো তো ধর মাছের ব্যবসাতে তো ভালোই profit ছিল। হম কিন্তু আহ এবার ও ধর পুকুরটা এবার বন্ধ করে উম বড়ো একটা building করছে শুধু কাপড় করবে সেটা তো নয়। ও এখন বলছে কাপড়ের জন্য কিন্তু যা হোক কিছু একটা করবে আমার যা মনে হচ্ছে। হ্যাঁ তবে একটু লক্ষ রাখিস যাতে আহ অনেক তো ধর দু নম্বরই ব্যবসাও তো হতে পারে তো একটু লক্ষ রাখিস যাতে মানে others কোন কিছু যাতে না মানে ঢুকতে পারে গ্রামে ঠিক আছে। হম সেটা তো গ্রামের লোক ঢুকতে দেবে না। হম কারণ আমাদের গ্রামে আজ পর্যন্ত ধর অন্য উল্টো পাল্টা কোনো কিছু হয়নি। তো যাতে ভবিষ্যতেও যাতে না হয় সেই দিকটা একটু তোরা মানে খেয়াল রাখিস। হম অবশ্যই রাখবো। আর আহ খাওয়া দাও করলি? হ্যাঁ রে খাওয়া দাওয়া বলতে গেলে আহ সেই দুপুরে করেছি এখনো করিনি। উম আবার যখন খিদে পাবে তখন করবো। তুই তুই করলি খাওয়া দাওয়া? না না আমার উম কি বলবো একটা project মানে management এর কাজ তো পেয়েছি। এবার project টা complete করতে হবে না হলে ধর আবার Bank এর আবার bank এর তো ধর অনেক অনেক অনেক ব্যাপার আছে শুধু তো bank এর manager হলে হবে না। bank এ bank এ ধর আমাদের একটা bank এ একটা অনুষ্ঠান আছে। তো এবার ওই অনুষ্ঠানতে আমাদেরকে ধর represent করতে হচ্ছে আমাকে bank টাকে। এবার ওই bank এ সব মানে project তৈরী করছি আমি bank এর ব্যাপারে। সব details নিয়ে তারপরে bank তৈরী হয়েছিল। এবার নতুন অনেক পুরানো bank তো তাই জন্য ধর অনেক কিছু details জোগাড় করতে হচ্ছে। সবাইকে phone করতে হচ্ছে। আগেকার manager দেরকে number list দেখে তারপর অনেক কিছু ব্যাপার হচ্ছে জানিস খুব ঝামেলার মধ্যে আছি এখন। হম করতে তো হবে যখন join করেছিস চাকরিটা যখন করছিস তখন তো তোকে করতে হবে তাই না। হম এবার ওই চক্করে ধর এমনিতে কোথাও ঘুরতে যাওয়া তো হয় না আমি তো ভেবেছি এবার মা কে বলেছি যে গ্রামের বাড়ি যাবো কারণ মা অনেক দিন ধরেই বলছে। যে গ্রামের বাড়ি যাবো গ্রামের বাড়ি যাবো তা আমি বললাম যে ঠিক আছে দেখি তোমাকে নিয়ে যাবো ঘুরে আসবো ঠিক আছে তো দেখি কত দূর কি হতে পারে। হম এলে এলে কিন্তু ভালো হয় কারণ দেখ তুই যদি তোর মা কে নিয়ে আসিস মানে কাকিমা কে নিয়ে আসিস তাহলে কিন্তু তোরও গ্রামটা দেখা হয়ে যাবে। হম মায়ের ও একটু ধর সবার সঙ্গে কথা বলা হবে। মানে মায়ের একটু মনটা ভালো হয়ে যাবে।

দেখ কিন্তু এর ফাঁকে কিন্তু তোর আহ দু দুটো কাজ হয়ে যাবে। হম হম হম একটা জিনিস এসে দু দুটো কাজ হয়ে যাবে।

হম মানে সব কিছুই কাজ একবারেই হয়ে যাবে। হম ঠিক আছে তাহলে তুই যা খেয়ে আয় আমি খেয়ে আসি গিয়ে এসে পরে phone করছি। আচ্ছা বেশ তাই করবো আমি। হ্যাঁ আর কি কিছু কথা আছে তখন এসে পরে বলবো। আচ্ছা বেশ তাই হবে টাটা

হম আর phone করিস হ্যাঁ খবরদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ phone করবো phone করবো তোর চিন্তা নেই আমি phone করবো ঠিক আছে আর যদি ধর উম তোর mobile এ recharge নেই বলছিস ঠিক আছে। তো দেখছি আমি যদি মানে যাই বিকালে ঘুরতে বা

আচ্ছা বেশ তাই করে দিস। ঠিক আছে রাখছি ভাই তাহলে হম শরৎচন্দ্রের মূল্যায়ন তাহলে এখন বিচার্য বিষয় হলো শরৎচন্দ্রের সময়টা কি ছিল শরৎচন্দ্রের সময়টা হচ্ছে ভারতবর্ষের রেনেসাঁস আন্দোলনের সময়ে সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের উত্তাল জোয়ার এর সময়ে রাজা রামমোহন রায় থেকেই এ দেশের রেনেসাঁস আন্দোলন শুরু বলা চলে ইউরোপী ইউরোপের বড় জুয়া মানবতাবাদী অন্য ধ্যান ধারণা ও চিন্তা ভাবনা গুলিকে ধর্মের মূল শক্তির সঙ্গে মিলিয়ে ধর্মীয় সংস্কারের পথে রেনেসাঁস আন্দোলন জন্ম দেন ফলে এ দেশের রেনেসাঁস আন্দোলন অন্যায়ের পথ ধরে ধীরে ধীরে এগোতে থাকে পরবর্তী কালে বিদ্যাসাগর মশাইয়ের রেনেসাঁস আন্দোলন একটি অভূত পূর্বক ঘটনা এবং যতদূর মনে হয় বিদ্যাসাগর মশাই এই প্রথম ব্যাক্তি যিনি সংস্কারের মূল পথে রেনেসাঁস আন্দোলন এর মধ্যে একটা বেগ ঘটালেন তিনি প্রথম এ দেশের যতদূর সম্ভব মানবতাবাদী ইতিহাস বিজ্ঞান ও যুক্তির শক্ত ভিতের উপর দাঁড় করাতে চাইলেন বিদ্যা সাগরকে এ দেশের মানুষ বড়

ছিলো কিন্তু ভিতরে তিনি ছিলেন এক তদানীতন আর্তিও সময়ে পরিবর্তে একজন খাটি হিরে মানুষ তিনি ভারতীয় সভ্যতার প্রতি প্রাচ্যতত্ত বিজ্ঞান সভ্যতার এক নিজক্তি ভিত্তিক সংযোক সাধন সাধন করতে চেয়েছিলেন তাই তার বক্তব্য ছিল ছাত্রদের ইংরেজি শিখাও মেয়েদের এক লজিক লজিক পোড়াও সংস্কৃত শিখিয়ে উচ্চ ক্ষয়ে যাওয়া এই জাতির মেরুদণ্ডক করে যাবেন না দিয়ে বিজ্ঞান বিজ্ঞানের পড়ার সুযোগ দিতে হবে আর ইংরেজি শিখলে দেশের যুবকরা তারা তো মাধমে এগিয়ে আসছিলো দিক ও আধুনিক পোধানিক চিন্তা ভাবনা সাথে পরিচিত হন তিনি তো ফের বাস্তববাদী দর্শনের সঙ্গে পরিচিত হন তাই তিনি মতের বিরুদ্ধে উর্ধে বলেছ পুরো বলে ছিলেন আমাদের দেশের সংখ্যা ও বেদান্তর যেমন ফান্তদর্শন তেমনি নিউটকেন বার্থকেলেজ এর বার্থকেলেজ দর্শনের মধ্যে দিয়েও এই একি ভ্রান্ত ধারণা প্রতিফলিত আমাদের দেশের মানুষকে এই সব ভ্রান্ত দর্শন এর প্রভাব থেকে মুক্তি করার জন্য ইউরোপের জ্ঞান বিজ্ঞান ও বস্তুবাদী দর্শন এর সঙ্গে পরিচিত হতে হবে তবেই দেশের মানুষ বাস্তব জগৎকে খুঁটিয়ে খুঁটিয়ে তিনি জানোই জেনে সত্য করতেন এবং তার উপরে মানুষ এর নতুন জীবন দেব খাড়া করতে সক্ষম হবে তাইকি এই সব আসার আর পদ্ধতারবাদী ও ভারতবাদী দর্শনের ছাত্রদের পোড়াবার ক্ষেত্রে বিলুপদ্ধ করেছিলেন তার শিক্ষা সংক্রান্ত দৃষ্টি ভঙ্গি বিচার

মধ্যে একটি বলিষ্ঠ ছেদ এই মানবতা আন্দোলনকে তোলার নিচের উপরিবর্তী যতোদুর সম্ভব করনিও বিচার বুদ্ধি নিয়ে প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন

এই যে পংতিতে সাধারণ সায়েযুগটার তার হয়ে এসে আমাদের দেশ এর রেনেসাঁস আন্দোলন পূরণের পথ ধরেই এগোতে থাকল ডাম্বোজ ধর্মের প্রবল জোয়ার এ সৃষ্টি হলো ভীতু সমাজ কি কুসংস্কার তাকে দোষ ত্রুটি মুক্ত করার জন্য অপর দিকে হিন্দু ধর্মের

উদারকজিবি বা যে আন্দোলন একি তিনি রেনেসাঁস আন্দোলন ছুটমুখী তিনি উপাসনা করে আর সাধনা বড্ডো কর্ম যোগের উপর লড়ছিলেন এরপর সারা দেশ এ এক প্রবল জাতক ঋদ্ধিমান ও দেশাত্ব বোধের জন্ম দিলেন তিনি যে জন্ম দিলেন তা দিলেন নিদ্ধান্ত পথ সম্ভ ও ভাগ্যে অতীত ঠিক অনেকটা তাই এই কারণেই পরবর্তীত কালে